এখানে গঙ্গা দেখা যাচ্ছে গঙ্গার ওপরে ব্রিজ গঙ্গার নিচে নৌকা। গঙ্গা কেমনভাবে দুজন্মের এক ভারসাম্য নিয়ে চলতে পারে সেটা দেখা যাচ্ছে এখানে।

কাজকর্ম সম্পন্ন করেন এবং সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার যাত্রীরা এসে নিজেদের সমস্যার সমাধানও পান খুঁজে।